উম ঘুরতে এসেছে এবং পিকনিক করতে এবং পাহাড়টি খুব সুন্দর লাগছে। ওপরে নীল আকাশ এবং আমরা এখানে পিকনিক করতে এসে খুব মজা পেলাম ।

এবং বাড়ির সামনে খুব সুন্দর ভাবে লাইট জ্বলছে এএ এখানে ফুল দিয়ে সাজানো আছে এটা প্রচুর মানুষ এসেছেন ।

এবং জানলাটি খোলা আছে এবং সামনে একটি বড়ো গাছ আছে এবং ওখানে খুব সুন্দর উম-- ছোট বড়ো গাড়ি আছে।

এবং সামনে এখানে অনেকগুলো ফার্নিচার পড়ে আছে এবং খুব সুন্দরভাবে সাইড -এ সাইড -এ খুব সুন্দর বাগান করেছেন এবং যার জন্য খুব সুন্দর রাস্তা এবং ওখানে একটি ছেলে দেখা যাচ্ছে ওপরে উঠছেন এবং খুব সুন্দরভাবে নীল আকাশ এবং গাছপালা খুবই সবুজ ।

আপনারা দেখতে পাচ্ছেন | বেইখানে একটি বড়ো গাড়ি এবং অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে ।